যেমন আমি দেখতে পাচ্ছি এটা একটা সকাল সময়। আর এখানে কনস্ট্রাকশন হচ্ছে।

আমি যেমন দেখতে পাচ্ছি এটা একটা সন্ধ্যার সময়।

আর এখানে বোর্ড -এ লেখা আছে মে আই হেল্প ।

যেমন আমি দেখতে পাচ্ছি এটা একটা।

আর এখানে এটা বড় বিল্ডিং আছে বিল্ডিং এর মধ্যে অনেক গুলো রুম আছে।

এ জাগাটা খালি আছে এখন কেউ এখানে দেখা যাচ্ছে না।

আ দা এখানে জায়গাটা ফাঁকা আছে।

একটা নতুন বিল্ডিং কনস্ট্রাকশন চলছে ।

এবার আমি দেখতে পাচ্ছি এটা সকাল বেলার সময় ।

যেমন আমি দেখতে পাচ্ছি এটা একটা বুক স্টোর ।

এই মধ্যে চারজন আছে একটা মা দুটো বাচ্চা বসে আছেন ।

আর এখানে একটা কানাড়া ব্যাঙ্ক এ .টি .এম আ--

জায়গাটা খুব বড় মনে হচ্ছে।

বড় বড় গাছ গুলো দাঁড়িয়ে আছে | আর সাইড -এ একটা বাইক আছে।

যেমন আমি দেখতে পাচ্ছি এটা সকালবেলার সময়।

যেমন আমি দেখতে পাচ্ছি এটা সকালবেলার সময়।

চারদিকে পাহাড় পাহাড় মধ্যে দিয়ে ঝর্ণা বয়ে চলে আসছে ।

যাকে মন মুগ্ধ হয়ে যাচ্ছে।

আর ঐমধ্যে এক মানুষ দাঁড়িয়ে ফটো তুলছে।